যারা বই পড়তে ভালোবাসে এখান থেকে বই কেনে ।

আহ কলকাতার নাম্বার ওয়ান একটা অফিস ।

এবং সবাই চায় সবাইয়ের স্বপ্ন থাকে পি .ডব্লিউ .সি. -তে যাওয়ার এবং এর প্রচুর ব্রাঞ্চ আছে।

এটা একটা বিশাল বড় নদী। এবং এই নদীটা গঙ্গা নদীর সাথে যুক্ত আছে এটা উপর থেকে একটা ফটো তোলা যে --

এটি একটি ব্যাগ এর দোকান বং মেয়েরা ব্যাগ দেখলে হুম সবসময়ই দোকানে যায় এবং দেখে ব্যাগ থাকা অবস্থায়ও ব্যাগ কেনে--

আহ এই হাতির কাজটা খুব সূক্ষ্ম এবং খুব ই সুন্দর একটা কাজ যেখানে দেখা যাচ্ছে দুটি মানুষ বসে আছে একটি হাতির ওপরে।

আমরা কালকেরেই ঘুরে এসছি এবং জায়গাটা খুব সুন্দর একটা জায়গা যেখানে দেখতে পাচ্ছি দুদিকে আহ ঘন জঙ্গল এবং মাঝখান থেকে ইচ্ছামতী নদী।

এটা একটি স্কুল -এর আহ সব ছাত্রদেরকে বলা হয়েছে কিছু পেপার দিয়ে কাটিং করে আহ কিছু কাজ করার জন্য কিছু বানানোর জন্য প্রজেক্ট -এর।

এটা এয়ারপোর্ট -এর একটা ফটো যেখানে প্লেন -রা এসে ল্যান্ড করে। কোন যাত্রীদের নামার হলে এখানে নামে কারোর ওঠার হলে এখান থেকেই ওঠেণ ।

আমাদের বিল্ডিং ওপর দিয়ে তোলা একটা ফটো আহ পাশে যার জন্য ফটো -টা তোলা আহ সেটাই হচ্ছে বলছি ।